এক packet করে দেবেন, আড়াইশো গ্রাম জিরে আড়াইশো গ্রাম ধেনো, আড়াইশো গ্রাম মহোরী,

আচ্ছা, আর ইটা আছে কাঁচা আম, মানে শুকনো আম আমলকি যেটা?

হা তো আমচোরের, হা দুশো পঞ্চাশ হা দুশো হা দুশো পঞ্চাশ গ্রাম তা দিয়ে দিন.

আর আপনি দিয়ে দিন পাঁচ সো গ্রাম কাজু, পাঁচ সো কিসমিস। পিস্তার কি কি আছে, কত কত গ্রামের packet আছে? আচ্ছা, তাহলে তাই করে দিন পাঁচশো gram পিস্তা আর হা বলুন, হা হা হা আমার plan আছে.

আচ্ছা বাইশ হাজার, আমার বাইশ হাজারের ওপরই bill হবে আপনি রকুন, আমার membership আছে, আর membership এর আপনাকে যদি card number তা আমি বলি, আপনি কি দেখতে পারবেন আমার add on কত আছে, তাহলে এই bill এর সাথে আপনি less করুন, হা আমার নম্বর তা হচ্ছে, five eight six two, One seven eight eight triple zero eight.

তো যেখানে fourty-nine rupees এর ওই offer তা আমার চাই, তেল আর ওটা দিতে হবে না আপনি ওটা less করে দিন।

ঠিক আছে আপনি এক কাজ করুন, ওকে অ্যাড করে দিন, কাচ্চি ঘানি mustard oil দু KG ইমামি, Musturd oil দু liter দিয়ে দিন,

না না, আপনি just ইটা single এ করুন, Next order হচ্ছে, ওই হালদিরামের bhujia পাঁচশো packet দুটো দিয়ে দেবেন, কিসের হবে? আচ্ছা, ঠিক আছে বিকানেরের তবে দিয়ে দিন পাঁচশোর প্যাকেট দুটো, হা, ডোরিতোষ chips তা আপনি বারো packet মতো দিয়ে দিন, আহ fusy natural যেটা আছে red colour এর ওটা দিয়ে দিন. দশ টাকার তা দিয়ে দিন, বারো টি, আর, আর last আমার দুটো toothpaste দুটো না একটা toothpaste, যার ওপর offer তা চলছে না, যে একটা বড়ো toothpaste নিলে চারটে brush free ওই offer তা একটু দিয়ে দেবেন।

হা তো আপনি ওটা একটা দিয়ে দিন হা single হবে. Next আপনি এক কাজ করুন এক KG নুন দিয়ে দেবেন না দু kg নুন দিয়ে দেবেন টাটা salt lite তা দেবেন orange pack তা কিন্তু দেবেন না last time ওটা mistake হয়ে গেছিলো, তাহলে একটা দিয়ে দিন ওটা, না না না না না না আপনি tata তাই দিন,

আচ্ছা আছে more হাজার আহ তো এক কাজ করুন আপনি আহ একটা mop mop দিয়ে দিন, আর detergent দিয়ে দিন দু KG, Mop mop mop floor মোছার জে mop গুলো আছে, না steel এর তা দেবেন,

হা সার্ফ এক্সেল top load আর একটা কমফোর্ট fabric conditioner ও দিয়ে দেবেন, তাহলে, ওটাই করে দিন তো এবার কত bill দাঁড়িয়েছে? ঠিক আছে, তো আপনি ইটা বিকেলের মধ্যে delivery করে দিতে পারবেন তো?

হা বলুন, প্রসেনজিত নায়ক okay,

two six two six three one eight five nine six zero. Thank you so much, একটু চেষ্টা করবেন যদি ছ তার আগে হয়ে যাই তো খুবই ভালো হয়, না না ঠিক আছে, thank you so much, হে hello আজকে যে বিষয়ে উপরে আমি কথা বলব সেটা হচ্ছে আমার favorite বিষয় অর্থাৎ movie বা cinema আমি হলিউড এবং বলিউড দু'রকম cinema য় প্রচন্ড পছন্দ করি খুব ভালোবাসি এবং বলিউডের আমার favorite actor হৃত্বিক রোশন

পাঠান সেটিও আমার ভীষণ প্রিয় খুব ভালো লেগেছে যেখানে সুন্দর গান রয়েছে সুন্দর story line রয়েছে এবং রয়েছে সুন্দর acting এবং হলিউডের cinema র মধ্যেও আমি sci fi movie action movie এবং horror movie খুবই পছন্দ করি horror cinema র মধ্যে আমার favorite cinema মামা এই মামা cinema তে যে story line দেখানো হয়েছে সেখানে একটা মায়ের মূর্তি ভালোভাবে ফুটে উঠেছে এছাড়া হলিউডের horro cinema র মধ্যে থেকে কন্সুরিং series খুবই বিখ্যাত যেটা আমারও ভীষণ পছন্দ এই কন্সুরিং cinema তে অনেক গুলো part রয়েছে তার মধ্যে দ্বিতীয় part আমার খুবই পছন্দের তার সঙ্গে সঙ্গে অন্য part খুবই ভালো এবং এই হলিউডের horro cinema র মধ্যে নান cinema টাও খুবই সুন্দর যেখানে খুব horror element ব্যবহার করা হয়েছে বলিউডের বিভিন্ন cinema র মধ্যে থেকে নতুন cinema প্রচুর release হচ্ছে বলিউডের বেশিরভাগ cinema বর্তমানে flop হচ্ছে কিন্তু কিছু কিছু পুরনো cinema যেগুলো খুবই ভালো তার মধ্যে যেটা একটু আগে আমি বললাম থ্রি ইডিয়েট সেটা খুবই ভালো এতটাই ভালো যে এই cinema টা আমি বহুবার দেখেছি অন্তত সতেরো থেকে আঠেরো বার এই cinema টা আমি দেখেছি এবং

comedy ব্যবহার করা হয়েছে সেটাও অসাধারণ comedy তার সঙ্গে আমির খান আমার খুবই favourite actor আমির খানের লাগান cinema টাও আমার ভীষণ প্রিয় লাগান cinema টা আমি অনেকবার দেখেছি এবং বর্তমানে south industry cinema খুবই ভালো হচ্ছে south ইন্ডিয়ার মধ্যে বর্তমানে বিভিন্ন cinema র মধ্যে যে cinema গুলো সব থেকে উপরে উঠে এসেছে সেগুলো হলো RRR কেজিএফ KGF one, KGF chapter two কানতারা এই সমস্ত cinema গুলো বর্তমানে খুবই popularity পেয়েছে KGF chapter one cinema টা প্রত্যেকের প্রিয় আমারও প্রচন্ড ভালো লাগে cinema টা KGF chapter one cinema তে ইয়াস নায়কের চরিত্রে অভিনয় করেছেন এবং এই cinema তে ইয়াসের যে চরিত্র রয়েছে সেটা প্রথমে খুবই hard মনে হল সেখানে soft character ব্যবহার করা হয়েছে কিন্তু সে খুবই সাহসী অপর দিকে এই cinema র যে part two অর্থাৎ KGF chapter two তে action এবং ভালো ভালো সং ভালো গান ব্যবহার করা হয়েছে KGF chapter two প্রত্যেকের ভালো লেগেছে এবং পরবর্তীতে KGF chapter three cinema টা আসতে চলেছে KGF chapter three shooting শুরু হতে চলেছে খুব শিগগির এবং এই south industry র আরও একটা ভালো cinemaRRR এই RRR cinema টা অস্কারের জন্য মনোনীত হয়েছিল এবং এই RRR cinema র নাটু নাটু গান অস্কার পেয়েছে রামচরণ এবং junior এনটিআর অভিনীত এই RRR cinema টা খুবই ভালো হয়েছে এই RRR cinema র মধ্যে story রয়েছে প্রচুর action scene রয়েছে এবং তার সঙ্গে রয়েছে কিছু ভালো গান RRR cinema টা রাজা মৌলির তৈরী এবং এই রাজা মৌলি এর আগে south industry তে আরো একটা ভীষণ বড় blockbuster movie উপহার দিয়েছেন সেই cinema টা আবার সেই movie টা হচ্ছে বাহুবলী বাহুবলী দুটো part আছে বাহুবলী part one এবং part two এই বাহুবলি cinema তে অভিনয় করেছেন প্রভাস বাহুবলি cinema তেও যে story টা দেখানো হয়েছে সেই বাহুবলী story খুবই unique এবং বাহুবলী cinema র যে action sequence বা যে VFX সেগুলো অসাধারণ বাহুবলী two পরবর্তী part অর্থাৎ বাহুবালি three বেরোনোর একটা কথা চলছে অর্থাৎ বাহুবলী part three আসতে পারে এবং অনেকে সেটা আশা করছে বাহুবলী part two পরে এবার বাহুবলি part three আসবে এবং বলিউডে ও বর্তমানে বিভিন্ন cinema flop করছিল কিন্তু তার মধ্যে থেকে কিছুদিন আগে শাহরুখ খানের পাঠান cinema বলিউডে জাইগা করে নিয়েছে এবং বলিউডের পাঠান cinema ভীষণ বড় blockbuster হিসেবে পরিচিতি লাভ করেছে এই পাঠান cinema তে শাহরুখ খান অভিনয় করেছেন এবং পাঠান cinema র যে villain তিনি ছিলেন জন আব্রাহাম এবং এই পাঠানোর পরবর্তী part two আসতে চলেছে এই part two পরবর্তীতে shooting র মাধ্যমে শুরু হতে চলেছে এবং হলিউডের কথা বলতে গেলে avengers যে series সেটা হলিউডের একটি অন্যতম series যেখানে avengers র খুব popularity পেয়েছিল এবং avengers series র যতগুলো cinema রয়েছে সমস্ত cinema গুলো আমার দেখা এবং এই avengers যাদের নিয়ে গঠিত অর্থাৎ যে সকল superhero movie গুলো রয়েছে অর্থাৎ থর cinema captain আমেরিকা spider man, iron man এই সমস্ত cinema গুলো আমার দেখা হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা superhero খুবই popularity পেয়েছে এখানে থর প্রত্যেকের পছন্দের একটা character তার সঙ্গে থরের অনেকগুলো cinema র part রয়েছে iron man iron man র ক্ষেত্রেও একইরকম ভাবে iron man one, iron man two, iron man three তিনটে part এ cinema টা বেরিয়েছে সমস্ত part গুলোই আমার দেখা এবং এই সমস্ত part গুলো মিলিয়ে avengers, avengers infinity war avengers end game এ সকল part গুলো বেরিয়েছে। avengers infinity war -এ যে villain দেখানো হয়েছে তার নাম থানোস এবং এই থানোস যে villain character র সেটা প্রত্যেকেরই খুবই পছন্দ হয়েছিল even আমারও খুব পছন্দ হয়েছে এই থানোস character পরবর্তীতে avengers end game এ আমরা তাকে দেখতে পেয়েছি এবং সমস্ত superhero মিলে এই থেনসকে পরাজিত করেছে avengers end game cinema তে এবং এরপর avengers র আরো কিছু part আসতে চলেছে যদিও সেখানে আমরা অনেক পুরনো যে superhero তাদেরকে দেখতে পাবো না এবং এর পাশাপাশি আরো যে সমস্ত হলিউডের cinema গুলো রয়েছে তার মধ্যে DC যে superhero রয়েছে কিছুদিন আগে সেগুলো release করেছে যেমন DC black অ্যাডাম cinema র খুবই popularity পেয়েছে, এই black অ্যাডাম cinema য় অভিনয় করেছেন রক এবং black অ্যাডাম এর পরও release হয়েছে কিছুদিন আগে যেটা সাজামের part two সেজাম দুটো part এ cinema বেরিয়েছে দুটো cinema য় দুটো part আমার দেখা সাজম one এবং সাজাম two এগুলো DC movie এরপর superman series র যেই cinema গুলো আসছে সেগুলো আমার দেখা সেগুলো আমি দেখতে চাই superman র আগের সমস্ত আগের series গুলো আমার দেখা superman, batman সমস্ত cinema সমস্ত movie এগুলো DC franchise cinema DC franchise যে cinema গুলো রয়েছে তার মধ্যে আরো একটা রয়েছে wonder woman wonder woman একটা superhero movie যেখানে একজন মহিলা superhero character play করেছেন এবং এখানে DC পক্ষ থেকে আরো একটা নতুন cinema আসতে চলেছে যেটা হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশ একজন superhero, যে বিদ্যুতের গতিতে কোন জায়গায় যেতে পারে এবং এই সমস্ত superhero দের নিয়ে আরো একটা সিনেমা already তৈরি হয়েছে DC franchise এবং এই সমস্ত সুক superhero নিয়ে justice লিগ যে আরো একটা cinema তৈরি হয়েছিল সেখানেও সমস্ত DC superhero অর্থাৎ super man, bat man ফ্ল্যাশ wonder woman সমস্ত superhero দের একসঙ্গে এই cinema য় দেখা গিয়েছে অর্থাৎ সব বিষয়টা নিয়ে বলতে গেলে superhero movie সহ বিভিন্ন রকম cinema আমরা হলিউড বলিউড সমস্ত ক্ষেত্রে দেখতে পাই অর্থাৎ এই superhero movie কিন্তু প্রত্যেকেরই খুব পছন্দ তো আজকের topic এই পর্যন্তই নমস্কার

হ্যা mam আমি কাব্বিয়া বলছিলাম আমি restaurant এর delivery করতে এসছিলাম হ্যা mem আপনে কিছুখন আগে খাবারের oder দিয়েছিলেন খাবারের আচ্ছা mam mam আপনি কি রণিতা madam বলছেন হ্যা mam mam বলছি যে আপনার বাড়ির address আপনি দিয়েছিলেন হচ্ছে যে ঠাকুর পুকুর main road এ হ্যা mam mam আমি main রাস্তায় তো চলে এসছি কিন্তু আপনার ওই বাড়ির address টা আমি location আপনি দিন নি মানে পাসছি না আপনার কি বলবো আর আপনার বাড়িটা চোষট্টি bye চার কিন্তু এখানে তো চোষট্টি bye তিন লিখা আছে mam তাই জন্য আমি অন্য দিকে চলে এসছি

mam এখন এই মুহূর্তে আমি আমার সামনে দেখতে পাচ্ছি একটা মজজিদ আছে mam মজজিদ আছে দুটো তিনটে ওই তোমার একটা রেশনের দুকান আছে দুটো তিনটে riksha দাঁড়িয়ে আমার মনে হয় ওটা riksha staind হ্যা mam আপনি একটু বলে দিন কথা দিয়ে আসতে হবে

না mam আমি cycle এ আছি আচ্ছা তাহলে এখন কি ওই riksha staind দিকে যাবো হ্যা হ্যা হ্যা হ্যা ওই একটা আটার দোকান আছে ওখানে কি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আপনে একটু phone এ থাকুন mam একটু ধরুন হা এগিয়ে যাচ্ছি তাহলে হ্যা একটু time লাগবে mam কারণ cycle এ আছি তো হু হু হু ঠিক আছে ঠিক আছে mam কিছু মনে করেন না আবার হ্যা হ্যা আমি ওই আটার দোকানের সামনে চলে আসছি আগে যাচ্ছি আগে দুটো tanning আছে তো mam হু বা দিকে যে গলি টা আচ্ছা এক second এক minit হা হা গেলাম আমি ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে mam অনেকটাই তাই না এখন দিয়ে আচ্ছা আচ্ছা

য়ু moriya emperia এর ঐ টা তো দেখতে পারছি আমি ঐটাই কি orange রঙের orange রঙের যে হে হে ঐ orange রঙের যে building টা আচ্ছা ওই ডান দিকে যে পানের দোকান টা ছোট্ট করে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এক minute ঐ school এর কাছে যেতে হবে কি ও ও ও ও ঠিক আছে mam জিজ্ঞেস করছি আমি

আচ্ছা আচ্ছা ঠিক আছে mam আচ্ছা আচ্ছা ঠিক আছে man আমি যাচ্ছি আপনি একটু দাড়ান হু ঠিক আছে হে mam আমি ঐ কবিতা school এর কাছে পৌছে গিয়েছি

আচ্ছা আচ্ছা মন্দির তো হ্যা mam দূর থেকে দেখতে পারছি ওই coaching দেখতে পারছি আর কি চার মুখ রাস্তা টা ওখানেই কি হনুমান মন্দির মানে আমাকে কি চার মুখ রাস্তা টা যেতে হবে

মানে বুঝলাম না mam আমি

হু আচ্ছা মন্দিরের সোজাসোজি টাইতো

আচ্ছা আচ্ছা তার পাশের টা আচ্ছা আচ্ছা ঠিক আছে এক মিনিট mam actually এটা পরে গেছে signal আছে

হ্যা mam এবার বলুন কোথায় যেতে হবে হ্যা হ্যা আমি পার করে নিয়েছি

আচ্ছা আগে pump house টা পড়বে টাই তো

হ্যা আমি pump house পৌঁছে গেলাম এবার দু তিন building ছেড়ে তাই তো

আচ্ছা আচ্ছা আমি কি ঠিক যাচ্ছি কারণ একটা parlor দেখতে পেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে mam না এমনি জিজ্ঞাস করে নিলাম নালে আবার আ ত খুঁজতে হবে একই যে কত ঘুরলাম আচ্ছা আচ্ছা আমার কোনো Problem নেই আমার সমস্যা নেই আপনি বাস আপনার oder টা নিয়ে নিন ভালো করে হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা parlor crotch করলাম দুটো তিনটে building করলাম আচ্ছা ঠিক আছে আমি দেখছি দেখে দেখেই যাচ্ছি mam আমি তাই জন্যই একটু late হয়ে যাচ্ছে আর কি

হ্যা সিদ্ধিবিনায়ক তো আমি পৌঁছে গেছি mam

আচ্ছা seven tower number seven সাত সাত তাই তো হু ঠিক আছে ঠিক আছে হ্যা mam আমি এলাম এবার

দশ তলায় আচ্ছা আচ্ছা room number পারবেন mam না আচ্ছা দশ এক এক এক মিনিট madam আমি যাচ্ছি একটু lift আছি

lift দিয়ে বেরিয়ে mam মানে ডান দিকে

আচ্ছা আচ্ছা ঠিক আছে mam তালে ঠিক আছে ঠিক আছে বাড়িতে ঠিক আছে ঠিক mam আছে ঠিক আছে রাখলাম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 এই আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো?